এখানে একটা ফাঁকা জায়গা রয়েছে আশেপাশে গাছ দিয়ে ঘেরা একটা মন্দির দেখা যাচ্ছে।

এখানে আমরা একটা বিল্ডিং দেখতে পাচ্ছি যার পাশে একটি ছোট দোকান আছে সেখানে আমূল এর জি একটা বড় হোর্ডিং লাগানো আছে আর সেখানে আমূল এর জিনিসপত্র হয়তো বিক্রি হয় তার পাশে দোকানের পাশে একটা বাইক রাখা আছে।

এখানে আমরা একটা সুন্দর ছোট খেলার জায়গা দেখতে পাচ্ছি যেখানে ব্যাডমিন্টন এর কোর্ট টানা আছে এবং আশেপাশে লাইট দিয়ে ঘেরা আছে নেট তোলা আছে এবং চারটে খেলোয়াড় খেলছে ব্যাডমিন্টন ।

এখানে আমরা আমাদের ঝাড়গ্রাম এ এলাকার একটি মেডিকেল কলেজ এর জন্য--

যেখানে ছাত্ররা তাদের প্রজেক্ট এর কাজ করছে এবং তাদের সহায়তার জন্য চার্ট পেপার কাঁচি আঠা অনেক কিছুই রয়েছে।

এটি ভারতীয় জনতা পার্টি অথবা বি.জে.পি. -এর অফিস । এবং এই বি.জে.পি. । -এর যে প্রধান তিনি হচ্ছেন আমাদের প্রাইম মিনিস্টার ।